boating নিশ্চই কম হলেও ঘন্টা খানেকের boating রয়েছে ঐ টার জন্য একদিন পুরো সময় লাগবে boating এর জন্যে dolphin যদি দেখা যায় তাহলে তো ভাল লাগবে পুরো boat টা নিশ্চই পুরো দুটা family book করে নিলে একটা boat সেটা সবাই মিলে অনেক্ষন ঘুরা যাবে সেখানে

আবার শুনেছি নাকি আবার জাদু ঘর ও রয়েছে ওখানে অনেক রকম সিংহ দেখা যায় জাদু ঘর রয়েছে জাদুঘরের অনেক রকম পশু পাখিও রয়েছে সেখানে তাহলে তো খুবেই ভালো ওখানে তো তাহলে সব কিছুই দেখতে পেয়ে যাবো পাহাড় জগন্নাত মন্দির নদী সমুদ্র আবার জন্নাত মন্দির মানে তো জগন্নাত বলরাম সুভদ্রা এবং ওর মাসির বাড়ি আছে ওখানে মাসি বাড়ি আছে ওখানে মাসি বাড়ি যাওয়া হয় না যে জাদুঘর বললাম তার পাশে চিড়িয়াখানা ও রয়েছে এক সাথে দুটা combined করা তো এখানে অনেক রকম পশু পাখি দেখা যাবে museum রয়েছে সব কিছুই একটার মধ্যে রয়েছে সব কিছুই দেখা যাবে সাদা হাতি রয়েছে সাদা বাঘ রয়েছে তার পরে চিড়িয়াখানা টা নাকি অনেকটা বড় area ঐটা ঘুরতে ঐ যাদুঘর চিড়িয়া খানা পুরো টা ঘুরতে অনেক টা সময় লাগে তাহলে কি বলছো তাহলে কি পুরো দিন চলে যাবে ওখানে চিড়িয়া খানা দেখতে যা বড়

জাদুঘরের ওখানে চিড়িয়াখানার ওখানে ঘুরা যাবে

হ্যাঁ এখন তো আর সেরকম সুবিধা ও নেই আমাদের এখানে যে চিড়িয়াখানা রয়েছে সেটা তো বেশি একটা বড় ও না আর ঐ টা যেহেতু অনেক বড় রয়েছে তাতেই অনায়াশে অনেক ক্ষন ঘুরা যাবে অনেক টা বড় জায়গা যেহেতু অনেক দুর অনেক কিছু দেখাও যাবে নিশ্চই হ্যাঁ এখন যে আবহাওয়া যা পরিবেশ চলছে এখন তো অনেক পশু বিলুপ্ত হয়ে গেছে ঐ চিড়িয়া খানাতে বাহিরে থেক নিয়ে আসে ঐ গুলো দেখতে হবে বাচ্চারা ঐ গুলো দেখবে দেখতে দেখতে সময় কোথায় যে কেটে যাবে বুঝা যাবে না আর youtube র থেকে দেখে নেওয়া যাবে আর কি কি জায়গা রয়েছে আর কোথায় কি কি রয়েছে ওখানে আশ পাশে নিশ্চই শুনেছি অনেক কিছু রয়েছে সব কিছুই দেখে আসবো ঘুরে আসবো হ্যাঁ সে তো নিশ্চই পুরি তো আর ছোট জায়গা না ওখানে প্রচুর মানুষের সমাগম হয় মন্দিরে যায় সমুদ্রে যায় তো আরো অনেক কিছু থাকবে তো এক দিন plan করো হম আবার পুরির থেকে station থেকে কাছা কাছি রয়েছে hotel গুলো এই auto তে করেই যাওয়া যায় দেখলাম auto করে বেশিক্ষণ লাগে না পনেরো কুড়ি মিনিট লাগে ওখানে মন্দিরে আশে পাশে hotel রয়েছে অনেক সুন্দর সুন্দর hotel রয়েছে অনেক খাবারের ব্যবস্থা ও রয়েছে আর hotel গুলো খুব সুন্দর সুন্দর রয়েছে কম দানে অনেক hotel পাওয়া যায় হ্যাঁ সে তো নিশ্চই এর পর পুরি যা নাম হয়েছে ওখানে অনেক hotel রয়েছে এবং সমস্থ hotel চায় যায় যে ভালো মন্দ খাবার পরিবেশন করা যায় তো সবাই চায় যে অতো কিছু ভালো খাবার রান্না করা যায় তো ওখানে চলো একদিন book করে নেই একসাথে এক সাথেই করে নেই দেখ দেখ কোনটা গেলে এখন সুবিধা হয় কাছা কাছি দীঘা যাবে না পুরি যাবে কোন দিক গেলে ভালো হবে সেটা দেখ কথা বলে আলোচনা করে যদি ticket না পাওয়া যায় পুরির জন্যে তাহলে দীঘা যাবো আর যদি ticket available থাকে তাহলে পুরি যাবো

হ্যাঁ সেটাও করা যায় যদি লম্বা ছুটি পাওয়া যায় তাহলে তো ভালো তাহলে আরো অনেক কিছু জায়গা ঘুরা যাবে আর যদি ছোট খাটো ছুটি পাওয়া যায় তাহলে ঐ দু দিনের জন্য দীঘাতে গেলে ভালো হবে আর দু দিন যেহেতু রয়েছে তাহলে পুরিতে ও আবার try করা যায় এখন যেটা সুবিদা হবে সেরকম ভাবে যেতে হবে আরকি ঠিক আছে কোন সমস্যা নেই এক দিন তাহলে চলো কোন date এ যাবে সেটা ঠিক করে নেওয়া হয় আগে থেকে ticket কাটা কেটে নেওয়া যাবে তোমার family আমার family একসাথে ticket কেটে একি সাথে যাওয়া খুব ভালো হবে হ্যাঁ বাড়ির আবার যদি বয়স্ক লোক রা থাকে তাহলে তারা মন্দিরেও যেতে পারবে পুরি মন্দির টা যাবো তো সেখানে যেতে পারবে আর অনেক কিছু দেখার ও রয়েছে মন্দিরে ঠিক আছে চলো তাহলে একদিন তাহলে plan করা যাক সবি তো শুনলাম দেখলাম চলো ওখানে গিয়ে দেখবো বাকি গুলো ঠিক আছে অনেক কথা হোল তারপরে ঠিক করি কোথায় যাওয়া যায় ছুটিটাও manage করি কিরকম ভাবে ছুটি পাওয়া যায় সেরকম ভাবে manage করে তারপরে সেই জায়গা decided করলেই হোল রাখলাম তাহলে আজকে

আচ্ছা ঠিক আছে

তো হ্যাঁ, তো বলছিলাম যে তাহলে avatar বলে একটা cinema আছে।

হ্যাঁ দুহাজার কোটি টাকা দিয়ে বানিয়েছে কিন্তু কামিয়েছে চব্বিশ হাজার সাতশ কোটি। মানে বাইশ হাজার টাকার extra কামিয়েছে মানে profit ভাবতে পারছ? হ্যাঁ আর ওরা হচ্ছে বাইশ হাজার কোটি কামাচ্ছে। মানে আমাদের বাইশ হাজারে সংসার চলে যায় ওদের কাছে বাকি পাঁচটা ছয়টা extra zero আছে। হম কত value হম আর্য ভট্ট। হম হম

রাহুল আচ্ছা রাহুল রয় মানে আশিকি তে ছিল? আচ্ছা

হ্যাঁ কি? হম ও এখন কি করছে? business tycoon? tycoon আবার কি? business করুক tycoon টাকে? tycoon হচ্ছে টাটা। টাটার মত হয়ে গেছে? tycoon আম্বানি tycoon এরা হাজার হাজার কোটি টাকার মালিক। ওর একশ কোটি হবে নাকি সন্দেহ।

কুড়ি টাকা? তো পাঁচ পয়সায় তো ice-cream পাওয়া যেত।

double এর চেয়ে বেশি দাম black এ? হম

তার থেকে ওই টাকায় যদি cassette কিনে নিতে গান গুলো শুনতে পারতে original cassette এ

হম জামশের জামশেদপুর talkies জামশেদপুর talkies তাহলে বন্ধ হয়ে গেছিল পরে? আচ্ছা

তখন তো cinema hall অত ছিল ও না। তাহলে তো অনেক বেশি cinema hall ছিল তখন। তাহলে বলতে গেলে এখন কম তখন বেশি। তাহলে তো এখন এখন তাহলে কম তখন বেশি ছিল।

এখনো লোকে ওরকমই দেখে এ screen থেকে বেরিয়ে ওই screen এ ঢুকে ওই screen থেকে বেরিয়ে এ screen ঢুকে। একটায় multiplex এ। সেটায় একটায় hall একটায় screen multiplex এ লোকে এ screen ওই screen এ দেখে cinema কেন জামশেদপুরে তো হত ঐখানে tabour academy নাকি?

সে আবার কি ও রকম থরি হয়? এটা একটা ওরকম ছিল বলে ওরকম করত theater আর নাটকের মধ্যে ওরকম পার্থক্য থরি হয় যে theater মানে পেছনে screen । আর নাটক মানে screen নয়? theater হত না? মানে close space এ হত না open space এ হত? তো আমি ও তো সে রকম নাটক করি একটা auditourium তো আমি যদি আমি যে নাটক করি তাতে তো কিছু থাকে না। তাহলে সেটা কি theater নয়? সেটা বুঝতে পারছি আমি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সে রকম না হলে কি তাহলে আমি theater করছি না?

নাটক করা মানেটা কি? theater টা theater হচ্ছে platform । যারা নাটক করছি theater এ আর নাটক করছি cinema য়। দুটো নাটকই করছি।

cinema তো তাও দেখা যাবে theater আর দেখা যাবে না মরে গেলে ওর সঙ্গেই শেষ। সে তো হতই ওই জন্যই তো হাজার রজনী দুহাজার রজনী

হম মানে যারা করছে তাদের ভাব তারা তিন ঘন্টা পর পর করে যাচ্ছে, একটা অভিনয় করে বেরিয়ে আবার আরেকটা অভিনয় করতে হচ্ছে। আর ও রকম তো back to back show হচ্ছে দুটো তিনটি করে।

হম হম কত কাজ বাবা। হম ওইটায় তো হচ্ছে ব্যাপার। হম চল রাখছি তাহলে। হম নমস্কার আপনারা শুনছেন riverside FM আর সঙ্গে আছি আমি লাবনি আজ কে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টার পিছনে মোটামোটি আমি আপনি সবাই ছুটে চলেছি সেই বিষয়টা লহো success মানে সফলতা কি বলুন তো সফলতা হচ্ছে একটা মুহূর্তের নাম যা চিরস্তায়ী হওয়ার ক্ষমতা রাখে বহু প্রচেষ্টার পর মানুষ সেই মুহূর্তের সম্মুখীন হয় আরো যদি সহজ করে বলি তাহলে আত্মপ্রতিষ্ঠার স্বপ্নপূরণ করতে পারায় হচ্ছে সফলতা আজ থেকে পাঁচ বছর পর আমি নিজেকে কোনো প্রতিষ্ঠিতা ব্যাবসায়ী রূপে দেখতে চাই এই জন্য আমি সেই উদ্দেশ্য কে সামনে রেখে প্রতি নিয়ত কাজ করে যেতে লাগলাম এবং একটা সময় আমি আমার লক্ষেও পৌঁছে গেলাম এটা হচ্ছে সফলতা আমাদের মতে খুব বিখ্যাত ছবি সবাই দেখেছেন আসা করি three idiot three idiots এ র‍্যাঞ্চো অর্থাৎ আমির খান যে character টা play করেছিলেন সেখানে একটা dialogue বলেছিলো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 বরং যে বিষয়ে তুমি সফলতার অর্জনের চেষ্টা করছো সেই বিষয়টাকে পুরোপুরি জানার চেষ্টা করো তাহলে কি হবে সফলতা তোমার পেছনে আপনাআপনি চলে আসবে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 অর্থাৎ সহজে রাস্তা খুঁজি যে সহজে আমি কিভাবে এই অবস্থায় পৌঁছতে পারি তাতে আমার এই বিষয়টা নিয়ে যা যা জানা একদম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 সেই বিষয়টার যদি আপনি গোড়া আপনি বুজতে পারেন সেই বিষয়টার যদি সিরা উপশিরা যদি আপনি বুজতে পারেন তাহলে যে সফলতাটা আপনি পাবেন পরবর্তীক্ষেত্রে যদি কোনো দিন আপনার সবকিছুই চলে যাই চলে যাই তাহলে আপনি কিন্তু সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারবেন কারণ যে বিষয়টা নিয়ে আপনি এগিয়ে ছিলেন বা আবার এগোতে চাইছেন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 আপনার কিন্তু মনোবল তৈরী হয়েই থাকবে যে ও আমাকে কক্ষণ দমন করতে পারবে না কারণ কারণ তো আমার এই বিষয়টাতে কোনো খামতি নেই কিন্তু যদি আপনার ভীত শক্ত না হয় বা আপনি সেই বিষয়টার সব কিছু না জানেন তাহলে কিন্তু আপনার আত্মবিশ্বাস এর অভাব থেকে যাবে মনে হতেই পারে আমি তো এই বিষয়টা নিয়ে সব কিছু জানি তাহলে কি করে আমি লড়াই করবো

তার জন্য কি করতে হবে তারজন্য আমাদের চেষ্টা করতে হবে সে বিষয়টা নিয়ে বাস্তুজ্ঞান আমাদের অনেক কাজ করবে যাতে কেও আমাদের এসে আমাদের সবকিছু কেড়ে নিয়ে আমাদের শুন্যে বসিয়ে দিতে না পারে

খুব দীর্ঘ সময়ের একটা struggle এর story আছে হয়তো সেখানে বহুবার তাঁরা ব্যার্থ হয়েছেন কিন্তু তাঁরা চেষ্টা ছাড়েননি আমরা চত্ববেলায় একটা গল্প পড়েছিলাম এক রাজা একটা গুহায় গিয়েছিলেন আশ্রয় নিতে কারণ তার সাম্রাজ্য তার কাছ থেকে চলে গিয়েছিল তিনি নিজেকে ব্যার্থ ভেবে একটা গুহায় আত্মগোপন করেছিল সেখানে তিনি হটাৎ দেখতে পান একটা মাকড়সা ওই গুহার দেওয়াল দিয়ে থার চেষ্টা করছে প্রথমবার সে পারলো না পরে গেলো আবার দ্বিতীয়বার চেষ্টা করলো আবার পরে গেলো তৃতীয়বার চেষ্টা করলো আবার পরে গেলো এরমভাবে সে বার বার ব্যার্থ হচ্ছে কিন্তু সে কিন্তু চেষ্টা ছাড়েনি বেশ দীর্ঘ সময় চেষ্টা করার পর মাকড়সাটা কিন্তু অবশেষে ঠিক যে স্থানে সে পৌঁছাতে চাইছিলো সেই স্থানে পৌঁছতে পারে এবং রাজা সেই দেখে একটা শিক্ষা অর্জন করেন যে ব্যার্থ হয়ে নিজেকে গুটিয়ে রেখে লাভ নেই বরং